আদর্শ গ্রাম : hiware bazar এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
hiware bazar এর মানুষের সম্মুখে আসা সমস্যা
hiware bazar এর চলতি পরিস্থিতি এবং
এই পরিবর্তনগুলি আনার পদ্ধতি
hiware bazar এর মানুষের সম্মুখীন আসা সমস্যা
এখানকার মানুষ কৃষির জন্য বৃষ্টির উপর নির্ভরশীল
অধিক মাটির ক্ষয়ে জমির গুণ হ্রাস পেয়েছে
পানীয় জল অনেক কষ্টে উপলব্ধ ছিল
তাদের কাছে যথেষ্ট গোচারা ছিল না
জ্বালানির কাঠ ও উপলব্ধ ছিল না
এর ফলে নিম্ন সমস্যা দেখা দেয়
বেকারত্ব
মানুষের চাকরী পাওয়া কঠিন হয়ে গিয়েছিল
স্থানান্তরণ
অনেকে গ্রাম থেকে চলে যেতে শুরু করে
এবং অপরাধের হার বৃদ্ধি পায়
hiware bazar এর বর্তমান স্থিতি
মাথাপিছু আয় 1995 সালে 830 টাকা থেকে বেড়ে 2012 সালে 30000 টাকা হয়ে গেছে
গ্রামে 60 জন লক্ষপতি রয়েছে
দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের সংখ্যা 1995 সালে 168 থেকে কমে 2012 সালে মাত্র 3 রয়ে গেছে
একই সময়ে দুধের উৎপাদন 150 litres থেকে বেড়ে 4000 litres হয়ে গেছে
সাক্ষরতার হার 30% থেকে বেড়ে 95% হয়েছে
অপরাধের হার অত্যন্ত come গেছে
কর্মসংস্থান ও বৃদ্ধি পেয়েছে
পদ্ধতি যার দ্বারা স্থিতি উন্নত হয়েছে
পাঁচ আযামী দৃষ্টিকোণ বা panchsutri
নিঃশুল্ক স্বেচ্ছাকৃত শ্রম বা shramdaan
পশুচারণ নিষিদ্ধ ban charai bandi
বৃক্ষ কাটা নিষিদ্ধ ban kurhad bandi
nasha করা নিষিদ্ধ ban nasha bandi
পরিবার পরিকল্পনা বা kutumb niyojan
shramdaan
মানুষেরা সমাজের কল্যাণের জন্য একসাথে কাজ করা শুরু করে
গ্রামবাসীরা একটি কার্য সংস্কৃতি বিকশিত করে
জলপ্রবাহের গতি কমাতে তারা একসাথে পাহাড়ের কাছাকাছি বাঁধ নির্মাণ করতে আসে
বাঁধ স্থলের জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটির ক্ষয় হ্রাস করে
charaibandi
গবাদি পশুর অধিক চারণ নিষিদ্ধ করা হয়
অধিক চারণ মরুকরণ এবং মাটি ক্ষয়ের কারণ
গোচারণ নিষিদ্ধ
ঘাসের উৎপাদন 199495 এ 200 টন থেকে 20012002 এ 50006000 tonnes of অধিক হয়েছে
kurhad bandi
গাছ কাটা নিষিদ্ধ করা হয়
গাছ মাটির ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে
মাটির ক্ষয় জমি খারাপ করে এবং এইজন্য কৃষির উত্পাদন কম হয়
গাছ বৃষ্টির জল মন্থর করে এবং জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে
বৃক্ষের বর্জ্য মাটি উর্বরতা বৃদ্ধি করতে উপযোগী
nasha bandi
22 টি মদের দোকান বন্ধ ছিল
তামাক এবং মদ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়
gram sabha ব্যাংকের সাথে জুড়ে মদের দোকানদারদের ঋণ প্রদান করে
অপরাধের হার হ্রাস পায়
মানুষ অধিক উৎপাদনশীল কাজে লাগে যাতে সমাজের সাহায্য হয়
kutumb niyojan
প্রতি পরিবারে একটি সন্তানের নিয়ম জারি করা হয়
জন্মের হার প্রতি হাজারে 11 হ্রাস পেয়েছে
এটি মহিলাদের গর্ভাবস্থা সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করে
পরিবার পরিকল্পনা থেকে শিশুর মৃত্যু ও হ্রাস পায়
এটি মানুষকে ক্ষমতা প্রদান করে পরিবারকে অধিক শিক্ষিত করতে সাহায্য করে
পরিবার পরিকল্পনা একটি দীর্ঘকালীন সমাজ তৈরীর চাবিকাঠি
এখান থেকে এই সিদ্ধান্তে আসি যে
গ্রামের যৌথিক প্রচেষ্টা একটি বিশাল পরিবর্তন আনতে পারে
panchsutri নীতি খুব কার্যকর প্রমাণিত হয়েছে
এই পদ্ধতি অনুসরণ করে এই ধরনের অনেক আদর্শ গ্রাম তৈরী হতে পারে
আমরা tutorial শেষে চলে এসেছি
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহণের জন্য ধন্যবাদ